এটি একটি চিড়িয়াখানা ছবি এখানে লোহার রড ও নেট দিয়ে একটি বড় খাঁচা তৈরি করা হয়েছে।

এটি একটি রথযাত্রার ছবি।

এটি একটি পাহাড়ি এলাকার পাকা রাস্তার ছবি।

রাস্তায় বহু লোক টোটো -র আনাগোনা।

দোকানটিতে একটি বড় বাসনে ঘুগনি রান্না করা হয়েছে।

দোকানে কিসমাস -এর জন্য টুপি কিসমাস ট্রি রঙ্গিন কাগজে তৈরি ফুলদানি রাখা আছে।

এটি একটি রাতের বেলায় তোলা ছবি।